মানুষের হাতের কাজ সত্যিই খুবই অদ্ভুত এবং খুব সুন্দর করে এই গাছটিতে কারুকার্য করেছে।

খুবই সুন্দর ছিল সেটা দেখতে ভ্রমণটা আমাদের খুব সুন্দর ছিল।

ছবিটি থেকে ভালো ভাবে বোঝা যাচ্ছে যে একজন শিখক তাঁর স্টুডেন্ট দেরকে আহ নাচ গান সেখানা শেখাচ্ছে।

ছবিটি দেখে বোঝা যাচ্ছে কোনো এক ভদ্রলোক কাঠ দিয়ে তার এই স্ট্যাচু এই জিনিস গুলো প্রত্যেকটি জিনিস তৈরী করেছে।

নরমালি আমার গরুর আহ দুধের দই আমরা তো মোটামুটি খেয়েইছি তো মোষের দই কিন্তু অনেকে খেয়েছে আবার অনেকে খায়নি ভীষণ সুন্দর হয় টেস্টি খুব টেস্টি হয় মোষের দই।